সবুজ কালার -এর জামা পরা এবং একজন সাদা গেঞ্জি ই সাদা গেঞ্জি পড়ে একজন এ.টি.এম থেকে টাকা তুলছে এ.টি.এম দেখা যাচ্ছে।

আমরা এখানে একটা দেখতে পাচ্ছি একটা খোলা মাঠ। মাঠের পাশে বেশ কয়েটি বিল্ডিং দেখা যাচ্ছে।

নীল কালার এর এবং একটা শাটার দেখা যাচ্ছে শাটার -এর দরজা শাটার দরজাটার কালার নীল এবং ঘরের কালার দেখা যাচ্ছে সাদা কালার -এর ।

নিচে একটা ভ্যারাইটিস এন্ড আহ কম্উনিকেশন দেখা যাচ্ছে একটা লেখা।

এবং শোরুম -এর পাশে বেশ কিছু গাড়ি বাড়ি দেখা যাচ্ছে। একটা হোন্ডা লেখা দেখা যাচ্ছে। কিছু মানুষ দেখা যাচ্ছে ।